বেদিতে এইটাই দেখা যাচ্ছে। সেখানে চারধারে ঘর আলো জ্বলতিছে স্টেজ -এ কাপড় দেওয়া হয়াছে ছেলেটা বসে আছে। হাতে খড়ি বা--

আলো জ্বলতিছে ডাক্তার কথা বলতিছে তাদের-র দেখতে সুন্দ-ওর ছেলেমেয়েরা আগে থেকে পর্দা হাটানো হয়েছে বাহির থেকে আলো পড়তে--